রঙের দোকানের ছবি দেখছি এখানে বিভিন্ন কালার -এর রঙের ডিবে এ এ সারি সারি ভাবে সাজানো আছে।

এবং ও সাইডের -এর থাকগুলোতে এ আ প্লাস্টিকের -এর ফুলের এ ফুলদানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে।

এবং এর ভেতরে একটি মহিলাকে আমরা দেখতে পাচ্ছি বাইরে একটি লোক সেখানে কেনাকাটি করছে।

দোকানের বাইরের দিকটা লাল অ্যা অ্যা লাল রংয়ের এ এ এ ডিজাইন করা গেট করা আছে এবং আ আ আ দরজাটা কাঁচের।

পাশে পাথরের এ এ বড়ো বড়ো ও ও চাঁই আমরা দেখতে পাচ্ছি এবং আঃ একটি পিছন দিকে কয়েকজন লোককেও দেখতে পাচ্ছি এবং বড়ো বড়ো গাছও আমরা দেখতে --

একটি মসজিদও দেখতে পাচ্ছি এবং সামনে লোহা আ আ আ আর রড দিয়ে ঘেরা গিল -ও দেখতে পাচ্ছি এবং তার সামনে কয়েকটি বড়ো গাড়ি--

আমরা এখানে একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি একটি হলুদ রঙের এ এ এ এ ঘর।

এ বিভিন্ন রকম ইলেকট্রিক পোস্ট বসানো আছে এবং বিভিন্ন কালার -এর তার এদিক ওদিক লাগানো আছে।

লোহার আ আ স্ট্রাকচার করা এবং বেশ কিছু সিলিং ফ্যান এখানে আমরা দেখতে পারছি।

যেখানে একটি বাস একটি চারচাকা দাঁড়িয়ে আছে এবং বর্ষা বাদলের একটা ছবি যেখানে জল দাঁড়িয়ে আছে বাস -এর চাকাগুলো এবং পাদানী পর্যন্ত জলে ভর্তি।

এ এ বিভিন্ন কালার -এর ছিট এ আঃ সুন্দরভাবে আ সাজানো আছে এবং ও ও ও সুন্দর ডিজাইন করা।

এবং কয়েকটি যন্ত্রপাতি ঘরের মধ্যেও দেখতে পাচ্চি বাড়িটি সুন্দর ডিজাইন করা নীচের দিকটা রং করা ওপরে এ রং করা নেই এর পাশে এ বেশ কিছু গাছও--

কিছু ও-ও-ও হ্যাঙ্গারে এ-এ বেশ কিছু প্রোডাক্ট ঝোলানো আছে একটি টেবিল আছে।